জিচেমপেইন্ট এ বেসিক অপারেশনসহ এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব বিদ্যমান ফাইল খোলা
টেক্সট সম্পাদন এবং যোগ করা
অবজেক্ট নির্বাচন সরানো ফ্লিপ এবং ঘোরানো
অবজেক্ট শ্রেণীভুক্ত করা এবং সাজানো
অবজেক্টকে কট কপি পেস্ট এবং মুছে ফেলা
এখানে আমি উবুন্টু লিনাক্স ওএস সংস্করণ 1204 জিচেমপেইন্ট সংস্করণ 01210 ব্যবহার করছি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
নতুন জিচেমপেইন্ট এপ্লিকেশন খুলতে দাশ হোম এ টিপুন
প্রদর্শিত সার্চ বারে জিচেমপেইন্ট লিখুন
জিচেমপেইন্ট আইকনে টিপুন
বিদ্যমান ফাইল খুলে টিউটোরিয়াল শুরু করি
এখন ফাইল মেনুতে টিপুন
ওপেন এ গিয়ে এটিতে টিপুন
ফাইল এবং ফোল্ডার সহ একটি উইন্ডো প্রর্দশিত হয়
প্রপাণে ফাইল নির্বাচন করুন
ফাইল খুলতে ওপেন এ টিপুন
এখানে প্রপাণে কাঠামোর নীচে কিছু টেক্সট যুক্ত করি
এড ওর মডিফাই a টেক্সট টুল নির্বাচন করুন
প্রোপার্টি পৃষ্ঠা প্রর্দশিত হয়
প্রোপার্টি পৃষ্ঠার ফীল্ডগুলি হল ফ্যামিলি স্টাইল সাইজ Underlineএবং আরো কয়েকটি
ফ্যামিলিতে ফন্ট নামের তালিকা রয়েছে
এখন তালিকা তে নীচে যাই
আমি ফ্যামিলি থেকে এরিয়াল ব্ল্যাক নির্বাচন করব
প্রপাণে কাঠামোর নীচে ডিসপ্লে আরিয়া তে টিপুন
আপনি সবুজ বাক্সে ঘেরা জ্বলজ্বলে কার্সার দেখতে পারবেন
এখন যৌগের নাম হিসাবে প্রপাণে লিখুন
স্টাইল বোল্ড ইটালিক এ বদলাই
প্রপাণে টেক্সট নির্বাচন করে বোল্ড ইটালিক এ টিপুন
ফন্টের আকার 16 পর্যন্ত বৃদ্ধি করব
16 এ স্ক্রল করে এটিতে টিপুন
টেক্সটে পরিবর্তন দেখুন
এরপর আন্ডারলাইন বৈশিষ্ট্য ব্যবহার করি
এতে ড্রপ ডাউন তালিকা রয়েছে নোন সিঙ্গল ডাবল এবং লো
এখন সিঙ্গল নির্বাচন করি
টেক্সটের রঙ পরিবর্তন করি
টেক্সটের ডিফল্ট রঙ হল কালো
কলর ফীল্ডের ড্রপ ডাউন অ্যারোতে টিপুন
আপনি এখানে বিভিন্ন রঙ দেখতে পারবেন
আমি পার্পল নির্বাচন করব
আমরা টেক্সটের অবস্থান ও পরিবর্তন করতে পারি
পজিশন ফীল্ডের রেঞ্জ হল 100 থেকে 100
এখন টেক্সট পরিবর্তন হওয়া দেখি
এরপর টেক্সট নির্বাচন করুন
মাউস দ্বারা আপ অ্যারো ত্রিভুজে টিপুন
টেক্সট উপরে আসে
একইভাবে আমরা ডাউন অ্যারো ত্রিভুজে টিপলে টেক্সট নীচে চলে আসে
টেক্সটকে নিজের স্থানে নিয়ে আসি
পজিশন ফীল্ডে 0 লিখুন এবং ডিসপ্লে আরিয়া তে টিপুন
একটি নির্দেশিত কাজ রয়েছে
প্রথম টিউটোরিয়ালের নির্দেশিত কাজ খুলুন
n হেক্সানে এবং n অক্টেন এর কাঠামো আঁকুন
ফন্টের নাম ফন্টের আকার আন্ডারলাইন এবং টেক্সটের রঙ বদলান
আপনার করা নির্দেশিত কাজ এরকম হওয়া উচিত
এখন অবজেক্ট নির্বাচন করা এবং সরানো দেখি
টুল বাক্স থেকে সিলেক্ট ওনে ওর মোরে অবজেক্টস টুল নির্বাচন করুন
পেন্টানে এ টিপুন
মাউস বোতাম ধরে রেখে এটিকে বিভিন্ন স্থানে টেনে আনুন
এখন মাউস ছেড়ে দিন
এখন অবজেক্ট ঘোরানো দেখি
অবজেক্ট ঘোরাতে সিলেক্ট ওনে ওর মোরে অবজেক্টস টুল নির্বাচন করুন
প্রোপার্টিস পৃষ্ঠার টুলগুলি হল ফ্লিপ থে সিলেকশন হরাইজন্টালি ফ্লিপ থে সিলেকশন ভার্টিকালি রোটাতে থে সিলেকশন
এই টুলগুলি ব্যবহার করতে পেন্টানে এ টিপুন
রোটাতে থে সিলেকশন বিকল্প নির্বাচন করুন
এখন ডিসপ্লে আরিয়া তে গিয়ে অবজেক্টের উপর মাউস রাখুন
ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীত দিকে মাউস ঘোরান
অবজেক্টের ঘূর্ণন লক্ষ্য করুন
অবজেক্ট ফ্লিপ করা শিখি
এখন অনুভূমিকভাবে পেন্টানে এর কাঠামো ফ্লিপ করি
ফ্লিপ থে সিলেকশন হরাইজন্টালি টুলে টিপে কাঠামো অনুভূমিকভাবে ফ্লিপ করুন
এখানে টিউটোরিয়াল থামিয়ে ফ্লিপ থে সিলেকশন ভার্টিকালি টুল ব্যবহার করি
এখন অবজেক্ট শ্রেণীভুক্ত করি
তাই সকল অবজেক্ট নির্বাচন করুন
এইজন্য এডিট মেনুতে গিয়ে সিলেক্ট এএলএল এ টিপুন অথবা CTRL এবং A একসাথে টিপতে পারেন
যেকোনো একটি অবজেক্টে ডান ক্লিক করুন
কনটেক্সট মেনু খোলে
গ্রুপ andওর অ্যালিগন অবজেক্টস বিকল্প নির্বাচন করুন
ডায়লগ বাক্স খোলে
গ্রুপ চেক বাক্সে টিপুন
অ্যালিগন এবং স্পেস ইভেনলি বিকল্প নির্বাচিত থাকলে এটি অনির্বাচিত করুন
ওক বোতামে টিপুন
আমরা দেখি যে অবজেক্ট একসাথে শ্রেণীভুক্ত রয়েছে
এখন এটি সারিবদ্ধ করা দেখি
সকল অবজেক্ট নির্বাচন করুন
যেকোনো একটি অবজেক্টে ডান ক্লিক করলে কনটেক্সট মেনু খোলে
গ্রুপ প্রপার্টিস বিকল্প নির্বাচন করুন
অ্যালিগন চেক বাক্সে টিপুন
অ্যালিগন বিকল্পের একটি ড্রপ ডাউন তালিকা রয়েছে
এতে অবজেক্ট সারিবদ্ধ করতে কিছু বিকল্প রয়েছে
আমি লেফ্ট নির্বাচন করব
এরপর ওক বোতামে টিপুন
পরিবর্তন লক্ষ্য করুন
এখানে টিউটোরিয়াল থামিয়ে সারিবদ্ধ বিকল্পের সাথে অবজেক্ট সারিবদ্ধ করুন
এখন কট কপি এবং পেস্ট বিকল্প ব্যবহার করা শিখব
এডিট মেনুতে যান
এতে মৌলিক এডিট বিকল্প কাট কপি পাস্তে এবং ক্লিয়ার উপস্থিত রয়েছে
জিচেমপেইন্ট এ এই বিকল্পের জন্য সাধারণ শর্ট কট কী হল কট করতে Ctrl X কপি করতে Ctrl C পেস্ট করতে Ctrl ভি
টুলবাক্স থেকে সিলেক্ট ওনে ওর মোরে অবজেক্টস টুল নির্বাচন করুন
অবজেক্টে টিপুন
কট করতে Ctrl X টিপুন
ডিসপ্লে আরিয়া তে অবজেক্ট বিভিন্ন স্থানে পেস্ট করতে CTRLV টিপুন
এখানে অবজেক্ট কট করায় এটি মূল জায়গা থেকে মুছে গেছে
এরপর ডিসপ্লে আরিয়া তে বিভিন্ন স্থানে অবজেক্ট কপি এবং পেস্ট করি
অবজেক্টে টিপুন কপি করতে Ctrl C এবং পেস্ট করতে Ctrl V টিপুন
এখানে অবজেক্ট কপি করায় এটি মূল জায়গা থেকে মুছে গেছে
এখন সকল অবজেক্ট নির্বাচন করুন
এইজন্য Ctrl এবং A টিপুন
এডিট মেনুতে গিয়ে ক্লিয়ার এ টিপুন
মূল কাঠামোতে ফিরে পেতে এডিট মেনুতে যান
উন্ডো তে টিপুন অথবা Ctrl এবং Z টিপুন
অবজেক্ট মুছতে ডিলিট কী ব্যবহার করে অবজেক্ট নির্বাচন করুন
কীবোর্ড থেকে ডিলিট কী তে টিপুন
এখন কাঠামোর অংশ মুছে ফেলতে এরাসের টুল ব্যবহার করা শিখি
টুলবাক্স থেকে এরাসের টুল নির্বাচন করুন
যে কোনো একটি কাঠামোর কাছে মাউস নিয়ে যান
কাঠামোর অংশ লাল রঙে বদলে গেছে
এটি মুছে ফেলতে কাঠামোর লাল রঙের অংশে টিপুন
এখন আমাদের মূল কাঠামো পেতে পরিবর্তনগুলি পূর্বের অবস্থায় নিয়ে আসুন
ফাইলটি সংরক্ষণ করুন
টুলবারে সেভ থে কারেন্ট ফাইল বোতামে টিপুন
এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
সংক্ষেপে এই টিউটোরিয়ালে শিখেছি একটি বিদ্যমান ফাইল খোলা
ডিসপ্লে আরিয়া তে টেক্সট যোগ এবং সম্পাদন করা
অবজেক্ট নির্বাচন সরানো ফ্লিপ এবং ঘোরানো
অবজেক্ট শ্রেণীভুক্ত করা এবং সাজানো
অবজেক্ট কট কপি পেস্ট এবং মুছে ফেলা
এখন এরাসের টুল ব্যবহার করে n অক্টেন এর কাঠামো n পেন্টানে এ এবং n হেক্সানে এর কাঠামো এথানে এ রূপান্তর করা
নির্দেশিত কাজের আউটপুট এরকম হওয়া উচিত
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
ধন্যবাদ